উম্ম দোলনা জিনিস পত্র রয়েছে। ও দূরে অনেক্ষন পাকা বাড়ি রয়েছে।

এএ এবং সেগুলি সাজানো রয়েছে ।

এখানে বড় একটি পেট্রোল পাম্প। ও পেট্রল পাম্পটির উ-ম-ম উপরে একটি ছাদ উ-ম দেওয়া রয়েছে এবং তার নিচে অনেক--